আমি এহানে একটি গরের বিতরের দৃশ্য দেখতে পাচ্ছি।

একজন লুক দাঁড়িয়ে জল খাচ্ছে তার পড়নে নীল রংঙ্গের পোশাক এবং নীল রংঙ্গের প্যান্টও দেখা যাচ্ছে।

দোকান ঘরের দেওয়ালগুলি হচ্ছে সাদা রঙের এবং দোকান ঘরের ভিতরে কয়েকটি তারিয়াও রয়েছে।

তারিয়ার মধ্যে অনেকগুলি রয়েছে কিছু ডিব্বা।

একজন মানুষকেও দ্যাখতে পাচ্চি সেই মানুষের গায়ে একটি সাদা কালারের শার্টও দ্যাখতে পাচ্চি।

উপরে মেঘাচ্ছন্ন আকাশও দেখা যাচ্ছে।